আমার প্রিয় দেশবাসী নমস্কার
এই সময় আপনারা ২০২১কে বিদায় জানানো এবং ২০২২কে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন
নতুন বছরে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক সংস্থা আরও ভালো কিছু করার ও হওয়ার সঙ্কল্প নেয়
গত সাত বছর ধরে আমাদের এই মন কি বাতও ব্যক্তি সমাজ দেশের ভালো দিককে তুলে ধরে আরও ভালো হওয়ার ভালো করার প্রেরণা দিয়ে আসছে
এই সাত বছরে মন কি বাত করার সময় আমি সরকারের নানা সাফল্য নিয়েও আলোচনা করতে পারতাম
আপনাদেরও ভালো লাগত আপনারাও প্রশংসা করতেন কিন্তু এ আমার কয়েক দশকের অভিজ্ঞতা যে সংবাদমাধ্যমের চাকচিক্য থেকে দূরে সংবাদপত্রের শিরোনাম থেকে দূরে এমন কোটিকোটি মানুষ আছেন যাঁরা অনেক কিছু ভালোভাবে করছেন
তাঁরা দেশের আগামী ভবিষ্যতের জন্য নিজেদের বর্তমানকে সঁপে দিয়েছেন
তাঁরা দেশের আগামী প্রজন্মের জন্য আজ সর্বশক্তি দিয়ে নিজেদের প্রয়াসে লেগে থাকেন
এমন মানুষদের কাহিনী বড় শান্তি দেয় অনেক প্রেরণা দেয়
আমার জন্য মন কি বাত সর্বদাই এমন সব মানুষের প্রচেষ্টার কাহিনীতে পূর্ণ বিকশিত সুসজ্জিত উপবন হয়ে রয়েছে আর মন কি বাতএ প্রত্যেক মাসে এই উপবনের কোন পাপড়ি আপনাদের মধ্যে নিয়ে আসব সেই প্রয়াসই আমার থাকে
আমি আনন্দিত যে আমাদের বহু রত্ন প্রসবিনী বসুন্ধরার পুণ্য কাজের স্রোত অবিরাম বয়ে চলেছে
আর আজ যখন দেশ অমৃত মহোৎসব উদযাপন করছে তখন এই যে জনশক্তি জনেজনে যে শক্তি তার উল্লেখ তার প্রয়াস তার পরিশ্রম এক অর্থে ভারতের আর মানবতার উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি দেয়
বন্ধুরা এটা জনশক্তিরই ক্ষমতা যার ফলে ভারত একশো বছরের মধ্যে আসা সবথেকে বড় মহামারীর বিরুদ্ধে লড়তে পেরেছে
আমরা প্রত্যেকটি কঠিন সময়ে একে অন্যের সঙ্গে একটি অভিন্ন পরিবারের মত থেকেছি
নিজের পাড়ায় বা শহরে কাউকে সাহায্য করতে হলে যার যতটুকু সামর্থ্য তার থেকে বেশি করার চেষ্টা করেছেন
আজ সারা বিশ্বে টিকাকরণের যে পরিসংখ্যান রয়েছে তার তুলনা ভারতের পরিসংখ্যানের সঙ্গে করলে বোঝা যাবে যে দেশ কী অভূতপূর্ব কাজ করেছে
কত বড় লক্ষ্য অর্জন করেছে
টিকার একশো চল্লিশ কোটি ডোজের সীমা পার করা প্রত্যেক ভারতবাসীর নিজের সাফল্য
প্রত্যেক ভারতবাসীর প্রশাসনিক ব্যবস্থার উপর ভরসা এর মাধ্যমে তুলে ধরে বিজ্ঞানের উপর ভরসা করে বিজ্ঞানীদের উপর আস্থা রেখে আর সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করা আমাদের প্রত্যেক ভারতবাসীর ইচ্ছাশক্তির প্রমাণও
কিন্তু বন্ধুরা আমাদের এটাও মনে রাখতে হবে যে করোনার এক নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই দরজায় কড়া নেড়েছে
গত দু বছরে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে বিশ্বব্যাপী এই মহামারীকে পরাজিত করতে হলে একজন নাগরিক হিসাবে আমাদের নিজেদের প্রয়াসও খুব গুরুত্বপূর্ণ
এই যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট এসেছে তার অধ্যয়ন আমাদের বিজ্ঞানীরা অবিরাম করে চলেছেন
প্রতিদিন নতুন তথ্য পাচ্ছেন তাঁরা তাঁদের পরামর্শে পদক্ষেপ নেওয়া হচ্ছে
এমন সময়ে নিজে সজাগ থাকা নিজে অনুশাসন পালন করা করোনার এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে দেশের খুব বড় শক্তি
আমাদের সঙ্ঘবদ্ধ শক্তিই করোনাকে পরাজিত করবে এই দায়িত্ববোধ নিয়ে আমাদের ২০২২ সালে প্রবেশ করতে হবে
আমার প্রিয় দেশবাসী মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নভঃ স্পৃশং দীপ্তম অর্থাৎ গর্বের সঙ্গে আকাশকে স্পর্শ করা
এটা ভারতীয় বায়ুসেনার আদর্শ বাক্যও
ভারত মাতার সেবাতে সমর্পিত অনেক জীবন আকাশের এই শিখরকে প্রতিদিন স্পর্শ করে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়
এরকমই এক জীবন হলো গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংএর
বরুণ সিং যে হেলিকপ্টারকে উড়াচ্ছিলেন সেটি এ মাসে তামিলনাড়ুতে দূর্ঘটনার শিকার হয়
এই দূর্ঘটনায় আমরা দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং তাঁর পত্নী সহ কত বীরদের হারিয়েছি
বরুণ সিংও মৃত্যুর সঙ্গে অনেকদিন পাঞ্জা লড়েছিলেন কিন্তু তিনিও আমাদের ছেড়ে চলে যান
বরুণ যখন হাসপাতালে ছিলেন ওই সময় আমি সামাজিক মাধ্যমে এরকম কিছু দেখেছিলাম যা আমার মনকে আলোড়িত করেছিল
এ বছর অগাস্ট মাসে ওঁকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছিল
এই সম্মান পাওয়ার পর তিনি নিজের স্কুলের প্রিন্সিপ্যালকে একটা চিঠি লিখেছিলেন
এই চিঠি পড়ে প্রথম আমার মনে হয়েছে সফলতার শীর্ষে পৌঁছেও নিজের শেকড়ে জল দিতে ভোলেন নি তিনি
দ্বিতীয়ত ওঁর যখন উদযাপন করার সময় ছিল তখন তিনি ভবিষ্যত প্রজন্মের কথা ভেবেছিলেন
তিনি চাইতেন যে স্কুলে তিনি পড়েছেন সেখানের বিদ্যার্থীদের জীবনও যেন এক উৎসবের রুপ নেয়
নিজের চিঠিতে বরুণ জী নিজের পরাক্রমের কথা বাড়িয়ে বলেন নি উল্টে তিনি অসফলতার কথা বলেছেন
কিভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে পরিবর্তিত করেছিলেন তার বর্ননা করেন
এই চিঠির এক জায়গায় তিনি লিখেছেন সাধারণ হওয়া কোনো দোষ নয়
সবাই স্কুলে খুব ভালো ফল করবে বা ৯০ এর ঘরে নম্বর পাবে এটা সম্ভব নয়
যদি তুমি তা করতে পারো সেই কীর্তি নিঃসন্দেহে প্রসংশনীয়
কিন্তু যদি তা না হয় এরকম ভাবার কোনো কারণ নেই যে তুমি সারা জীবন সাধারণই থেকে যাবে
স্কুলে তুমি মধ্য মেধার কেউ হতে পারো কিন্তু সেটা তোমার আগামী জীবনের একমাত্র মাপকাঠি নয়
নিজের প্রতিভাকে চেনো
সাহিত্য সঙ্গীত আর্ট গ্রাফিক্স ডিসাইন প্রভৃতি যাই হোক না কেন একনিষ্ঠ ভাবে সেটা করে যাও
পরিশ্রম কর নিজের সেরাটা দাও
কখনো এমন না হয় রাতে শুতে যাওয়ার সময়ে ভাবতে হবে আমি আরো ভাল করতে পারতাম
বন্ধুরা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার জন্য উনি যে মন্ত্র দিয়েছেন তাও ততটাই গুরুত্বপূর্ণ
এই চিঠিতেই বরুণ সিং লিখেছিলেন কখনো আশা ছেড়ো না
যা তুমি হতে চাও সেই লক্ষ্যের জন্য তুমি উপযুক্ত নও এটা কখনোই ভেবোনা
এটা হয়তো সবসময় সহজ নয় এর জন্য সময় এবং বিলাসিতার সঙ্গে আপস করতে হয়
আমি একজন মধ্যমেধার মানুষ ছিলাম এবং এখনও তাই আছি
আমার কর্মজীবনে আমি অনেক বাধা অতিক্রম করেছি
কখনো ভেবো না দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার নম্বর এটা সিদ্ধান্ত নেয় যে তুমি কতটা উচ্চতা ছুঁতে পারো
নিজের ওপর বিশ্বাস রাখ এবং তার জন্য কাজ করো
বরুণ লিখেছিলেন যে যদি একজন ছাত্রকেও অনুপ্রেরণা দিতে পারেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ
কিন্তু আজ আমি বলতে চাই যে তিনি সমগ্র দেশকে অনুপ্রেরণা যুগিয়েছেন
ওঁর চিঠি শুধুমাত্র ছাত্রদের উদ্দেশে হলেও তা আমাদের সমগ্র সমাজকে বার্তা দিয়েছে
বন্ধুরা প্রত্যেক বছর আমি এমনই বিষয়ের উপর শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা নিয়ে আলোচনা করি
এই বছরও পরীক্ষার আগে আমি ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছি
এই অনুষ্ঠানের জন্য দুদিন পরে অর্থাৎ ২৮শে ডিসেম্বর থেকে mygovin এ রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে
এই রেজিস্ট্রেশন ২৮ শে ডিসেম্বর থেকে ২০ শে জানুয়ারী পর্যন্ত চলবে
এর জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী শিক্ষকশিক্ষিকা এবং বাবামায়েদের নিয়ে অনলাইন প্রতিযোগিতা আয়োজিত হবে
আমি চাইবো আপনারা সকলেই এতে অংশ নিন
আপনাদের সকলের সঙ্গে দেখা করার সুযোগ হবে
আমরা সকলে মিলে পরীক্ষা কেরিয়ার সাফল্য এবং ছাত্রজীবনের সঙ্গে যুক্ত নানা বিষয়ে আলোচনা করব
আমার প্রিয় দেশবাসী মন কি বাত অনুষ্ঠানে আমি এখন আপনাদের কিছু শোনাতে চলেছি যা দেশের সীমান্ত পেরিয়ে অনেক দূর থেকে এসেছে
এটা আপনাকে আনন্দ দেবে এবং অবাক করবে

ভোকাল
বন্দে মাতরম
বন্দে মাতরম
সুজলাং সুফলাং মলয়জশীতলাম
শস্যশ্যামলাং মাতরম
বন্দে মাতরম
শুভ্রজোৎস্নাপুলকিতযামিনী
ফুল্লকুসুমিতদ্রুমদলশোভিনী
সুহাসিনী সুমধুরভাষিণী
সুখদাং বরদাং মাতরম
বন্দেমাতরম
বন্দেমাতরম
আমার পূর্ণবিশ্বাস যে এটা শুনে আপনাদের খুব ভালো লেগেছে
আপনাদের গর্ব অনুভব হয়েছে
বন্দেমাতরম এর মধ্যে যে ভাবনা নিহিত রয়েছে তা আমাদের গর্ব এবং উত্তেজনায় পরিপূর্ণ করে
বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা ভাবছেন এই সুন্দর ভিডিওটি কোন জায়গার কোন দেশ থেকে এসেছে এর উত্তর আপনাদের বিস্ময় আরো বাড়িয়ে দেবে
যে ছাত্ররা এই বন্দেমাতরম গানটি প্রস্তুত করেছে তারা গ্রিসের
ওখানে ইলিয়ার হাইস্কুলে পড়াশোনা করে এই ছাত্র ছাত্রীরা
ওঁরা যেমন অত্যন্ত সুন্দর এবং আবেগ ভরে বন্দেমাতরম গেয়েছেন তা চমৎকার এবং প্রশংসনীয়
এমনই প্রচেষ্টা দুই দেশের মানুষদের আরো কাছাকাছি নিয়ে আসে
আমি এই গ্রীসের ছাত্র ছাত্রী ও তাদের শিক্ষকদের অভিনন্দন জানাই
স্বাধীনতার অমৃত মহোৎসব চলাকালীন তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই
বন্ধুরা আমি লখনউ নিবাসী নীলেশজির একটি পোস্টের বিষয়ে বলতে চাই
নীলেশজি লখনৌতে আয়োজিত এক অভিনব ড্রোন শোর এর খুব প্রশংসা করেছেন
এই ড্রোন শো লখনৌর রেসিডেন্সী অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল
আজও রেসিডেন্সীর দেওয়ালগুলি ১৮৫৭ এর প্রথম স্বাধীনতা সংগ্রামে সাক্ষী দেয়
রেসিডেন্সীতে আয়োজিত ড্রোন শো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলীকে জীবন্ত করে তুলেছে౼ তা সে চৌরিচৌরা আন্দোলন হোক কাকোরি ট্রেনের ঘটনা হোক বা নেতাজি সুভাষের অদম্য সাহস এবং পরাক্রমের কাহিনী এই ড্রোন শো সবার মন জয় করেছে
আপনিও এই ভাবে আপনার শহরের গ্রামের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত অভিনব প্রচেষ্টার বিভিন্ন দিক সবার সামনে তুলে ধরতে পারেন
এতে টেকনোলজির সাহায্য নিতে পারেন
স্বাধীনতার অমৃত মহোৎসব আমাদের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি রোমন্থনের সুযোগ দেয় তাকে অনুভব করার সুযোগ দেয়
এই মহোৎসব দেশের জন্য নতুন সংকল্প নেওয়ার কিছু করার ইচ্ছাশক্তি জাগায় এ এক প্রেরণাদায়ী উৎসব এক প্রেরণাদায়ী সুযোগ
আসুন স্বাধীনতা সংগ্রামের মহান মনীষীদের কাছে আমরা প্রেরণা নিই এবং দেশের জন্য আমাদের প্রচেষ্টাকে আরও মজবুত করে তুলি
আমার প্রিয় দেশবাসী আমাদের ভারত অনেক অনন্য সাধারণ প্রতিভায় সমৃদ্ধ যাদের কৃতিত্ব অন্যদেরও কিছু করার প্রেরণা যোগায়
এরকমই এক ব্যক্তিত্ব হলেন তেলেঙ্গানার ডাক্তার কুরেলা ভিটঠালাচার্য জি
তাঁর বয়স ৮৪ বছর
স্বপ্ন পূরণ করতে বয়স কোনো বাঁধা নয় তার উদাহরণ ভিটঠালাচার্য জি
বন্ধুরা ছোটবেলা থেকেই ভিটঠালাচার্য জির একটাই ইচ্ছে ছিল যে তিনি এক বড় লাইব্রেরী খুলবেন
দেশ তখন পরাধীন পরিস্থিতি এমন ছিল যে ছোটবেলার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেলো
সময়ের সঙ্গে ভিটঠালাচার্য জি লেকচারার হলেন তেলুগু ভাষার সুগভীর অধ্যয়ন করেছেন ও সেই ভাষায় তিনি অনেক সৃষ্টিশীল রচনাও লিখেছেন
৬৭ বছর আগে উনি ফের একবার নিজের স্বপ্নপূরণ করার উদ্যোগ নেন
উনি নিজের সংগ্রহের বই দিয়ে লাইব্রেরী শুরু করেন
সারা জীবনের উপার্জন এই কাজে উৎসর্গ করেন
ধীরেধীরে এই কাজে অংশগ্রহন করতে অন্য মানুষরা এগিয়ে আসতে থাকেন
যদাদ্রিভুবনাগিরি জেলার রমন্নাপেট ব্লকের এই লাইব্রেরীতে প্রায় ২ লক্ষ বই আছে
বিটঠলআচার্যজি বলেন যে তিনি চান না পড়শোনা করতে তাঁকে যত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা আর কাউকে কোনদিন হতে হয়
বহু ছাত্রছাত্রী ওঁর কাজের ফলে লাভবান হচ্ছে দেখে উনি খুব খুশি হন
ওঁর কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে এখন অন্য অনেক গ্রামের মানুষও তাঁদের এলাকায় গ্রন্থাগার বানানোর কাজ শুরু করেছেন
বন্ধুরা বই থেকে কেবল জ্ঞান লাভ হয়না ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং জীবন গড়ে তোলে
বই পড়ার নেশা একটি অদ্ভুত শান্তি দেয়
আজকাল আমি দেখি মানুষ বেশ গর্বের সঙ্গে বলে থাকেন যে এই বছর আমি এতগুলি বই পড়েছি
ভবিষ্যতে আমি এইএই বইগুলি পড়তে চাই
এটা একটা খুব ভাল প্রবণতা যেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ
আমিও মন কী বাতএর শ্রোতাদের বলব এই বছরে যে ৫টি বই তাঁদের সবচেয়ে পছন্দ হয়েছে তার কথা তাঁরা যেন জানান
এর ফলে আপনি ২০২২এ অন্য পাঠকদের ভাল বই নির্বাচন করতে সাহায্য করবেন
এমন এক সময় যখন আমাদের স্ক্রিন টাইম বাড়ছে তখন বই পড়াও যাতে আরও জনপ্রিয় হয় তার জন্য আমাদের সবাইকে একত্রে চেষ্টা করতে হবে
আমার প্রিয় দেশবাসী সম্প্রতি একটি খুব আকর্ষণীয় প্রচেষ্টার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে
এই প্রচেষ্টার লক্ষ্য আমাদের প্রাচীন গ্রন্থ এবং সাংস্কৃতিক ভাবনাগুলিকে কেবলমাত্র ভারতেই নয় বরং সারা পৃথিবীতে জনপ্রিয় করা
পুনেতে ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইন্সটিটিউট বলে একটি সেন্টার আছে
এই সেন্টারটি অন্য দেশের মানুষকে মহাভারতের মাহাত্ব্য বোঝানোর জন্য একটি অনলাইন কোর্স শুরু করেছে
আপনারা এটা শুনে আশ্চর্য হয়ে যাবেন যে যদিও এই পাঠক্রমটি সবেমাত্র শুরু হয়েছে কিন্তু এর অন্তর্ভুক্ত বিষয়বস্তু তৈরি করার কাজটি ১০০ বছরেরও বেশি আগে শুরু হয়েছিল
যখন এই প্রতিষ্ঠান এই পাঠক্রমটি শুরু করে তখন তারা দারুণ সাড়া পায়
আমি এই অসাধারণ প্রচেষ্টার আলোচনা এই জন্য করছি যাতে মানুষ জানতে পারেন আমাদের ঐতিহ্যের বিভিন্ন আঙ্গিককে আধুনিকভাবে কীভাবে উপস্থাপনা করা হচ্ছে
সাত সমুদ্র পারে বসে থাকা মানুষের কাছে এর সুফল পৌছনোর জন্যও নতুন নতুন পন্থাপদ্ধতি প্রয়োগ করা হচ্ছে
বন্ধুরা আজ সারা দুনিয়া জুড়ে ভারতীয় সংস্কৃতির বিষয়ে জানার আগ্রহ বাড়ছে
পৃথক পৃথক বিভিন্ন দেশের মানুষ শুধু আমাদের সংস্কৃতির ব্যাপারে জানার জন্য উৎসুকই নন তার প্রসারে তাঁরা সাহায্যও করছেন
এমনই একজন মানুষ হলেন সার্বিয়ান স্কলার ডক্টর মোমির নিকিচ
ইনি সংস্কৃতসার্বিয় দুটি ভাষায় একটি অভিধান তৈরি করেছেন
এই অভিধানে অন্তর্ভুক্ত ৭০ হাজারেরও বেশী সংস্কৃত শব্দের সার্বিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছে
আপনাদের এটা জেনে আরো ভালো লাগবে যে ডক্টর নিকিচ ৭০ বছর বয়সে সংস্কৃত ভাষা শিখেছেন
উনি বলেন এর অনুপ্রেরণা উনি পেয়েছেন মহাত্মা গান্ধীর রচনা পড়ে
অনুরূপ আরেকটি উদাহরণ মঙ্গোলিয়ার ৯৩ বছর বয়সি প্রফেসর জেগেন্দেধরম
উনি বিগত চার দশকে ভারতের প্রায় চল্লিশটি প্রাচীন গ্রন্থ মহাকাব্য ও রচনা মঙ্গোলিয়ান ভাষায় অনুবাদ করেছেন
আমাদের দেশেও এই রকম আবেগের সঙ্গে বহু মানুষ কাজ করছেন
আমি গোয়ার সাগর মূলেজীর প্রয়াস সম্বন্ধেও জানতে পেরেছি যিনি শয়ে শয়ে বছরের প্রাচীন কাবী চিত্রকলার অবলুপ্তি রক্ষার কাজে ব্যাপৃত রয়েছেন
কাবী চিত্রকলা ভারতের প্রাচীন ইতিহাসের ধারক
কাব শব্দের অর্থ লাল মাটি
প্রাচীনকালে এই চিত্রকলায় লাল মাটির প্রয়োগ করা হত
গোয়ায় পর্তুগিজ শাসনকালে সেখান থেকে পালানোর সময় গোয়ার মানুষ অন্যান্য রাজ্যের মানুষদেরও এই আশ্চর্য চিত্রকলার সঙ্গে পরিচিত করিয়ে ছিলেন
সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্রকলা বিলুপ্ত হয়ে পড়ছিল
কিন্তু সাগর মূলেজী এতে নতুন প্রাণ সঞ্চার করেছেন
তার এই প্রয়াস অত্যন্ত প্রশংসাও অর্জন করছে
বন্ধুরা একটা ছোট প্রচেষ্টা একটা ছোট্ট পদক্ষেপও আমাদের সমৃদ্ধ শিল্পকলাগুলির সংরক্ষণে অনেক বড় ভূমিকা নিতে পারে
যদি আমাদের দেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে দেশজুড়ে আমাদের প্রাচীন শিল্পকলাগুলিকে সাজিয়ে তোলা ও সংরক্ষণের আবেগ এক জনআন্দোলনের রূপ নিতে পারে
আমি এখানে মাত্র কয়েকটি প্রয়াসের বিষয়েই বললাম
দেশজুড়ে এই ধরনের বহু প্রয়াস হচ্ছে
আপনারা তার খবর নমো অ্যাপ এর মাধ্যমে আমার কাছে অবশ্যই পৌঁছে দেবেন
আমার প্রিয় দেশবাসী অরুণাচল প্রদেশের মানুষ বছর ভর একটি অনন্য অভিযান চালাচ্ছেন আর তার নাম দিয়েছেন অরুণাচলপ্রদেশ এয়ারগান সারেন্ডার অভিযান
এই অভিযানে মানুষ স্বেচ্ছায় নিজের এয়ারগান সারেন্ডার করছেন
কেন জানেন যাতে অরুণাচল প্রদেশের পাখিদের নির্বিচারে শিকার করা বন্ধ করা যায়
বন্ধুরা অরুণাচল প্রদেশ পাঁচশোরও বেশি প্রজাতির পাখির বাসস্থান
এদের মধ্যে এমন কিছু দেশি প্রজাতি অন্তর্ভুক্ত যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না
কিন্তু এখন জঙ্গলে পাখিদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে
এই পরিস্থিতি বদলানোর জন্য এখন এয়ারগান সারেন্ডার অভিযান শুরু করা হয়েছে
বিগত কিছু মাসে পাহাড় থেকে সমতল এলাকা পর্যন্ত এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় পর্যন্ত রাজ্যের সর্বত্রই মানুষ একে সাদরে গ্রহণ করেছে
অরুণাচলের লোক স্বেচ্ছায় এখনো পর্যন্ত ১৬০০র ও বেশি এয়ারগান জমা দিয়ে ফেলেছেন
আমি অরুণাচলের মানুষদের এর জন্য প্রশংসা করছি তাঁদের অভিনন্দন জানাচ্ছি
আমার প্রিয় দেশবাসী আপনাদের সবার কাছ থেকেই ২০২২ এর সঙ্গে জড়িত অনেক বার্তা ও উপদেশ এসেছে
একটি বিষয় প্রতিবারের মত এবারেও অধিকাংশ বার্তায় লক্ষণীয়
সেটা হলো স্বচ্ছতা আর স্বচ্ছ ভারতের
স্বচ্ছতার এই সংকল্প শৃঙ্খলা সচেতনতা আর সমর্পণের সাহায্যেই সম্পূর্ণ হবে
আমরা এনসিসি ক্যাডেট দের দিয়ে শুরু করা পুনিত সাগর অভিযানেও এর ঝলক দেখতে পাই
এই অভিযানে ৩০ হাজারেরও বেশি এনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে
এনসিসি ক্যাডেটসরা সমুদ্রতট পরিষ্কার করে
ওখানকার প্লাস্টিক আবর্জনা তুলে তা পুনর্ব্যবহারের জন্য জড়ো করে
আমাদের সমুদ্রতট আমাদের পাহাড় তখনই ভ্রমণ যোগ্য হবে যখন তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে
অনেক মানুষ কোনো জায়গায় যাওয়ার স্বপ্ন আজীবন দেখে থাকেন কিন্তু যখন ওখানে যান তখন জ্ঞানে বা অজ্ঞানে সেখানে নোংরা ফেলে আসেন
এটা প্রত্যেক দেশবাসীর দায়িত্ব যে যে জায়গা আমাদের এত আনন্দ দেয় আমরা যেন তাকে নোংরা না করি
বন্ধুরা আমি সাফ ওয়াটার নামে একটি স্টার্টাপের কথা জানতে পেরেছি যেটা কয়েকজন যুবক মিলে শুরু করেছেন
এটি কৃত্রিম মেধা আর ইন্টার্নেট অফ থিংস এর সাহায্যে মানুষকে তাদের এলাকায় জলের শুদ্ধতা আর গুণমান সংক্রান্ত তথ্য প্রদান করে
এটা স্বচ্ছতারই পরবর্তী ধাপ
মানুষের স্বচ্ছ আর স্বাস্থোজ্জ্বল ভবিষ্যতের জন্য এই স্টার্টাপের গুরুত্বকে প্রাধান্য দিয়ে একে একটি গ্লোবাল অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে
বন্ধুরা স্বচ্ছতার প্রতি এক ধাপ এই প্রচেষ্টায় কোনো প্রতিষ্ঠান হোক বা সরকার প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
আপনারা সবাই জানেন আগে সরকারি অফিসে পুরনো ফাইল আর কাগজ কিভাবে স্তূপিকৃত হয়ে থাকত
যখন থেকে সরকার এই পুরানো পন্থা বদলাতে শুরু করেছে এই ফাইল এবং কাগজের স্তূপ ডিজিটাইজ হয়ে কম্পিউটারে বিভিন্ন ফোল্ডারে ঢুকছে
যে কটা পুরানো এবং পড়ে থাকা ফাইল আছে তা সরানোর জন্য মন্ত্রক এবং বিভাগীয় স্তরে বিশেষ অভিযান চালানো হচ্ছে
এই অভিযানে বেশ কিছু মজার ব্যাপার ঘটেছে
ডাক বিভাগে যখন এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তখন তাদের সমস্ত জাঙ্ক ইয়ার্ড সম্পূর্ণ খালি হয়ে গেলো
এখন এই জাঙ্ক ইয়ার্ডকে একটি কোর্টইয়ার্ড এবং একটি ক্যাফেটেরিয়াতে রূপান্তরিত করা হয়েছে
আরেকটি জাঙ্কিয়ার্ডকে টু হুইলার পার্কিংয়ের জায়গা করা হয়েছে
একইভাবে পরিবেশ মন্ত্রক তার খালি জাঙ্কইয়ার্ডকে একটি স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করেছে
এমনকি নগরোন্নয়ন মন্ত্রক একটি স্বচ্ছ এটিএম স্থাপনও করেছে
এর উদ্দেশ্য হল মানুষ আবর্জনার বিনিময়ে নগদ নিয়ে যান
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক গাছ থেকে পড়া শুকনো পাতা ও জৈব বর্জ্য থেকে জৈব কম্পোস্ট তৈরি শুরু করেছে
এই বিভাগ বর্জ্য কাগজ থেকে স্টেশনারি তৈরির কাজও করছে
আমাদের সরকারি দপ্তরগুলোও স্বচ্ছতার মতো বিষয়ে এতটাই ইনোভেটিভ হতে পারে
কয়েক বছর আগে পর্যন্ত কেউ এমনটা বিশ্বাসই পারতো না কিন্তু আজ এটি ব্যবস্থার অংশ হয়ে উঠছে
এটিই দেশের নতুন ভাবনা যার নেতৃত্ব সকল দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে করছে
আমার প্রিয় দেশবাসী মন কি বাতএ এবারও আমরা অনেক বিষয়ে কথা বলেছি
প্রতিবারের মতো এবারও এক মাস পর আমরা আবার মিলিত হবো কিন্তু ২০২২এ
প্রতিটি নতুন সূচনা নিজের সামর্থ্যকে চেনার সুযোগও নিয়ে আসে
যে লক্ষ্যপূরণ সম্পর্কে আমরা আগে কল্পনাও করিনি আজ তার জন্য দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে
আমাদের এখানে বলা হয়েছে
ক্ষণশ কণাশশ্চৈব বিদ্যাম অর্থ চ সাধয়েৎ
ক্ষণে নষ্টে কুতো বিদ্যা কণে নষ্টে কুতো ধনম
অর্থাৎ যখন আমাদের শিক্ষা অর্জন করতে হবে নতুন কিছু শিখতে হবে করতে হবে তখন আমাদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে
এবং যখন আমাদের অর্থ উপার্জন করতে হবে অর্থাৎ উন্নতি করতে হবে তখন প্রতিটি কণা অর্থাৎ প্রতিটি সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা উচিত
কারণ মুহূর্তকে হারানোর সঙ্গে সঙ্গে বিদ্যা আর জ্ঞান চলে যায় এবং প্রতিটি কণার বিনাশের সঙ্গে সঙ্গে সম্পদ ও উন্নতির পথও বন্ধ হয়ে যায়
এইগুলো আমাদের সকল দেশবাসীর জন্য অনুপ্রেরণা
আমাদের কত কিছু শিখতে হবে নতুন উদ্ভাবন করতে হবে নতুন লক্ষ্য অর্জন করতে হবে সুতরাং আমাদের এক মুহূর্ত নষ্ট না করে লেগে পড়তে হবে
আমাদের দেশকে প্রগতির নতুন উচ্চতায় পৌঁছতে হবে তাই আমাদের প্রতিটি সম্পদকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে
এটি একপ্রকার আত্মনির্ভর ভারতেরই মন্ত্র কারণ আমরা যখন আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবো তা নষ্ট হতে দেবো না তখনই আমরা লোকালএর ক্ষমতা সম্পর্কে অবগত হবো আর তখনই দেশ আত্মনির্ভর হবে
এই জন্য আসুন আমরা নতুন করে আমাদের সংকল্প করি যে আমরা চিন্তার প্রসার ঘটাবো আমরা বড় বড় স্বপ্ন দেখবো এবং সেই স্বপ্নপূরণ করতে নিজেদের সমস্ত শক্তি উজাড় করে দেব
এবং আমাদের স্বপ্ন শুধুমাত্র আমাদের মধ্যেই সীমিত থাকবে না
আমাদের স্বপ্ন এমন হবে যার সঙ্গে আমাদের দেশ ও সমাজের বিকাশ যুক্ত থাকবে আমাদের প্রগতির মাধ্যমে দেশের উন্নতির পথ প্রশস্ত হবে এবং তার জন্য আমাদের আজ থেকেই লেগে পড়তে হবে এক কণা সম্পদ বা একটা মুহূর্ত নষ্ট করা চলবে না
আমি সম্পুর্ণ বিশ্বাস করি যে এই সংকল্পের সঙ্গেই আগামী বছরে দেশ এগিয়ে যাবে এবং ২০২২ সাল এক নতুন ভারত নির্মাণের স্বর্ণালী অধ্যায়ের সূচনা করবে
এই আস্থার সঙ্গেই আপনাদের সকলকে আগামী ২০২২ সালের অনেক অনেক শুভকামনা
অনেক ধন্যবাদ